এইটা একটা কারখানা বটে আবার লোকজন কাজ করছে --

কত লোক বসেও আছে এবং কারখানার মধ্যে আগুনও জ্বালানো আছে কারখানার ওপরে সীটা বা টিনের--

এইটা একটা রাস্তা বটে রাস্তার মধ্যে মানুষ চলাচল করছে আবার দু সাইড -এ গাছও আছে গাছে অনকে সুন্দর সুন্দর ফুল ধরেছে আবার সবুজ সুবুজ--

এইটা একটা মার্কেট মল -এর বারে কত গুলো লোক--

এইটা একটা মাঠ মাঠের মধ্যে অনেক কত সুন্দর সবুজ ঘাস দেখানো যাচ্ছে আবার একটা প্লেয়ার ব্যাট ধরেছে আবার একটা প্লেয়ার বল --

এইটা একটা গার্ডেন । গার্ডেন -এর মধ্যমে অনেক গুলো ঘাস বা গাছ দেখানো যাচ্ছে ফুল গাছ তাদের রং খুব সুন্দর আবার একটি বাড়িও দেখানো যাচ্ছে বাড়ির রং হলো সাদা আবার গাছ --

বাঁধের পাশে একটি গিরিল দেখা যাচ্ছে ।

গিরিল ওপারে দুটি নৌকা দেখা যাচ্ছে নৌকার ভেতরে আবার মানুষ আছে একটি বাতিও আছে সামনে।

কাপড় দোকান এর উপরে একটা পোস্টার টাঙা--

এমনি স্টেশন -এর সামনে একটি লোক দাঁড়িয়ে পিছনে হাত ধরে দাঁড়িয়ে আছে ।